স্কুলটির নাম না লাল্টুরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

এখানে শ্যাম ইস্টিল বলে একটা বোর্ড আছে।

নদীর মধ্যে দুটো নৌকো দেখা যাচ্ছে।

দূরে পাহাড়ে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে।

এখানে চুলের সম্পর্কে কিছু শেখানো হচ্চে।

নার্সারিটিতে অনেকগুলো গাছ লাগানো আছে।

ওর মুখ ঢাকা আছে মুখ দেখা যাচ্ছে না।

বা এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে গাছ একদম সবুজ পাতা দিয়ে ভর্তি।

দেখে মনে হচ্ছে একটা রাসবাড়ী বাড়িটির দোতলা।

এটি শরৎকালীন তোলা একটি ফটো একটা নদী দেখতে পাচ্ছি।

মাঠ দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছ আছে গাছ সবুজ হয়ে আছে এখানে কাশফুল দেখতে পাচ্ছি।

এখানে একটি বাইক দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমলাদহি ডাক ঘর।

একজন মানুষ লাল রঙের গেঞ্জি পরে আছে ওনার মুখ ব্লার করা আছে।

পাশে কিছু ইট দেখা যাচ্ছে একটা নতুন বাড়ি হচ্ছে দেখা যাচ্ছে।

দূরে কিছু বড়ো বড়ো বিল্ডিংও দেখা যাচ্ছে।

এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

দোকানের সামনে দুটো ট্রাক দেখতে পাচ্ছি।

এখানেও কয়েকটা বক্স দেখা যাচ্ছে।